দেখ এখন অনেক সুন্দর লাগছে তাই না এখন শুধু তু ওই আহ আকা একি আমি যদি চাই ভালোবাসা দিবি এত watermark, watermark না এটা এই খান থেকে দেখনে এই যে দিতে পারবেন বক ফাকা দিতে পারবেন three D effect দিতে পারবেন এই যে তারা দিতে পারবেন যেমন যেহেতু আশা করি সব পারেন আরেক টা জিনিস এই গুলা এই লাভ লাভ বলছি না এটা এই ধারে এসে নাও এখান থেকে দেখেন কত ধরো picture রে এই যে ভালো বাসা সেই ভালো বাসা আমি দিয়ে দিলাম এখন দেখেন ভালোবাসা আশা করি আপনি এতক্ষন খুবি enjoy করতেছেন তার না এখন খুব সহজ এর পরে আপনাদের আহ আরেক টা জিনিস দেখানো দরকার সেটা হল যে আমরা প্রায়শোই এই সমস্যার মধ্যে পরি এবং সর্ব শেষে থাকতেছে special আ ম যেমন আমরা লে লেখা লেখি করি ঠিক আছে তাকালে যে আমি কি করলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি এখন এটা recode ছাড়া আর কি বিশ্বাস কার কোথা থেকে এনেছেন এ বলতে পারে ঠিক আছে Ctrl Alt F click করলে Rafael তথ্য আসুক অথবা আপনি এই referral থেকে এই যে ঠিক আছে click করলে এই খানে আসতেন এই খানে আসলে এখন আপনি লেখেন যে এটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেছেন এটি এত সালে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অমুক রয়েছে আপনি আপনার মত সাজিয়ে যাবেন যে আমি লেখা আমার লেখা একশ percent sure এটা আমার আমি আবার দেখায় একটু দেখায় দেই Ctrl Z চাপলে আবার দেখাই Ctrl Z অথবা এই button আছে না ঠিক আছে আবার এটা দিলে একদম laptop এর display এর উপরে পাইছেন আনা দিলে খুব সহজ নিয়ম অথবা আমরা লেখা আসব এখান থেকে ab এই যে recode করে নিচে চলে আসবে এখন আপনি যদি চান abc দিয়ে দিবেন তাইলে click করার পরে এই গুলো নাম্বার এখানে সাথে আলিফ বা তা ঠিক আছে এক বারে দিলাম এখন দেখেন আলিফ বা তা আকারে click করি আলিফ বা তা আকারে আবার যদি চান না ভাইয়া আমি ABC দিবো তা তাও পারবেন এখান জাতেছি বড় হাতের হাতের ABC না ছোট হাতের না মানে গুলো দিবেন এন এইগুলা মনে হয় না স্বাভাবি দেখা যায় যে এটার আহ এক দুই টা ঠিক আছে তাইলে আশা করি আপনাদের কে বুঝাতে পারছি তাই না আর কিদরতের ব্যাপার টা তার পরে আপনাদের কে আহ একটা যিনিস দেখানো দরকার অহ যেমন ধরেন যে ই বলে

আমরা জানি যেটা ডাব্ল টা হবে না কেটে দিলে এখন নিচে লাল আবার যখন ডাব্লু দিলাম তাহলে এটা ভুল না সঠিক আপনি যে লাল টা খুলে দেখবেন সেগুলো তুছে হয়ে যাবেন যে এখানে মনে হয় সম্ভাবনা আছে এখানে কারন যে এই microphone যেমন লেখতেছি না এদের একটা dictionary রয়েছে এই dictionary আমাদের go to তিন টা সে জন্য এটা লাল বাগে এখন এটা সঠিক না ভুল লা দাগ এই ক্ষেত্রে আপনি আহ আপনার কি বলে keyboard এর keyboard এর উপরে দেখেন F seven নামে একটা option আছে একদম keyboard এর উপরে এটা click করলে spelling check করতে পারেন checker option টা চলে আসবে ঠিক আছে এই যে এখানে G double হবে এবং change যদি দেন তা হলে change হয়ে যাবে ঠিক আছে যেমন আমরা সাথে সাথে এখন দেখেন এখানে এই যে G O O D হয়ে গেছে ঠিক আছে আবার আরেক টা system এ আনতে পারেন সেটা হল যে আহ আপনাদের এর video option এ যাবেন সেখান থেকে spelling change এখান থেকে কি কি ভুল আছে আপনার এগুলো সব okay আবার যদি Ignore দেন তা হলে চলে যায় নিচে লাল দাগ পারে mango না কি mango ওর দু টা বানান আসতেছে এই খানে mango honey mango না mango আম না ম্যাগোর আম সহ হবে তো এটা আপনি দিবেন না কি এই যে ম্যাগগৌ option লেখা আছে এই খানে আমরা চাচ্ছি ম্যাংগৌর change দেওয়ার সাথে সাথে থেকে চলে আসতে হয় কোন রকম এখন নিচে লাল দাগ আছে হ্যাঁ তাইলে এই ভাবে check করবে আর এই যে আমার সোনার বাংলা এই মুহুতে নিচে লাল দাগ থাকা হল যে এটা এই যে এইগুলো আমরা আমাদের মত বাংলিশ লেখি তাই না তো আমি আশা করি শক্ত ইংলিশ লেখেন সেই ক্ষেত্রে এই কথা গুলো আহ অনেক কথা বলছেন আরেক টা জিনিস না দেখালে যেটা অপূর্ণ থেকে যাবে আমার মনে হচ্ছে সেই জিনিস টা দেখিয়ে সর্বশেষ আপনাদের কে special যেটা বলছি ওই টা দেখাব okay আচ্ছা আহ এটা দেখানর আগে আপনাদের কে এত খন আমরা যে আমরা কাজ করলাম click করার পর save দি yes দি তা হলে আমরা যেখানে save করছি যেখানে শুরু করছি এটা হল এই যে প্রথমে এই যে দিয়ে এইটা সত্যায়িত হয়ে গেলো আবার double click করে ভিতরে ঢুকি দেখেন আমাদের সেই office আমার ছবি আমার থেকে শুরু করে ঠিক আছে এখন এখানে আমরা শিখব যে ভাইয়া একি time এ বাংলা এবং আমি যেমন save করা যেমন Ctrl চেপে ধরে one বাংলা font আছে আর তার পরে control ctrl G এখন ধরেন যে সমাজ

feai সোহন এখন বলবেন যে ভাইয়া এই এপ গুলা কাই হয়ে গেলো কেনো এই যে নিচে ভুলটা হয়াতে এটা দেওয়ার পর পর এই দিকে চলে আসলো ঠিক আছে এটা দিলে এই দিকে চলে যায় এটা দিলে এই দিকে আবার এটা এখান দিয়ে দাগ করে পারেন এখন এটা করছে কি আমি যে shortcut key করলাম না প্রথমে আহ লেখলাম যে আমার আবার এখন এই মুহুতে বাংলা করে এই যে এট কি ভাবে করলাম অসাল্লাম ওয়ালেকুম সেলাম ওয়ালেকুম রহমাতুল্লা ভাইয়া কেমন আছেন

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি বাসার সবাই কেমন আছে ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ আহ বাসার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনারা তো মুসলিম family না ভাইয়া হ্যাঁ মুসলিম family আশা করি আপনিও মুসলিম family জি আলহামদুলিল্লাহ আমিও মুসলিম আমার ধর্ম ইসলাম তো ভাইয়া আপনার বাসার সবাই কি নামাজ রোজা করে আহ হ্যাঁ সবাই নামাজ রোজা করে তা আমি আমারই হচ্ছে নামাজ রোজা এটা একটু কম হয় আগে অনেক নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত নামাজই পড়তাম এখন আসলে সময়ের সাথে আহ জিনিসটা বাদ হয়ে গেছে আপনি কি নামাজ পড়েন না জি ভাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি মাঝে মাঝে gap যায়

strong একটা ধর্ম তারপরেও অনেক কিন্তু ছাড় দিয়ে রাখছে দেখেন হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু পঞ্চাশ আহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল কিন্তু হ্যাঁ হাজরাত মোহাম্মদ সালাহ সালাম শেষ নবী আহ আল্লাহের কাছে অনেক আহ মিনতি করে আরকি এটাকে পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্তে নিয়ে আসছে এই হম হম পাঁচ ওয়াক্ত নামাজ ও যদি আমরা না পড়ি তাহলে তো আল্লাহর সাথে নাফরমানি করা হবে

তো আমাদের হচ্ছে যে আমাদের তো ইসলাম ধর্ম আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলিম ধর্মের সন্তান আমাদের হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং হচ্ছে এলাকার ছোট ভাই বড় ভাই বাড়ির সবাইকে নামাজের জন্য তৈরী করতে হবে নামাজের জন্য বলতে হবে নামাজ পড়ার কথা বলতে হবে রাস্তার যেগুলা বখাটে ছেলে থাকে বা আহ ছোট ভাই বড় ভাই যাই থাকুক বা দাদা দাদি নানা নানী চাচা তাদের সবাইকেই মসজিদের জন্য ডাকতে হবে মসজিদের নামাজ পড়ার জন্য ছেলেদেরকে আর মেয়েদেরকে বলতে হবে বাসায় নামাজ পড়তে এবং পর্দা করার কথা বলতে হবে আমাদের ইসলামে হ্যাঁ

আমি এই এইযে আপনি যেটা বললেন হ্যাঁ যে মানুষকে বলতে হবে নিজেকে তো পড়তে হবে সাথে মানুষকে বলতে হবে যি যি এটা সম্পর্কে আমি একটা হাদিস শুনছিলাম তো আপনি যদি মনে করেন আমি হাদিস টা আপনাকে শুনাতে পারি হাদিস

আচ্ছা এটা হচ্ছে এরকম যে আহ আল্লাহ্পাক আহ আহ ফেরেস্তাকে বলল একটা এলাকাতে মানে গজব নাজির করার জন্য তো ফেরেস্তা হম গিয়ে দেখেছে ওখানে অনেক আহ মানে আহ মানে সাধু ব্যাক্তি অর্থাৎ অনেক আমল করনে ওয়ালা একজন ব্যাক্তি মানে অলি আওলা অলি আওলা type এর একজন ব্যাক্তি ওখানে অবস্থান করতেছে এবং সে আল্লাহর রিকে আবদার করছে তো সে তখন হম হচ্ছে মানে ওখান থেকে ঘুরে আসে আল্লাহর কাছে back আসে গজব নাজির না করে যে আল্লাহ এত বড় মানুষ থাকতে আমি ওই জায়গাটায় কমনে গজব নাজির করব বা আপনি কেন আমাকে ওখানে পাঠালেন আসলে আল্লাহ তখন বলল দেখ উনি মারা গেলে বেহেস্তে যাবে এটা confirm মানে এটা নিশ্চিত কিন্তু উনি হচ্ছে ওনার এলাকায় এত নাফরমানি বেড়ে গেছে বা এতো রাহাজানি আহাজারী শুরু হয়েছে

আসলে এটা থেকে আমাদের এটা মানে শিক্ষণীয় বিষয় যে শুধু নিজে আমল করলে হবে না বা নি নিজে বেহেস্তে যাওয়ার চিন্তা করলে হবে না আসে পাশের মানুষ আহ family র মানুষ

জি ভাইয়া তারপর ধরেন যে আপনি একটা বখাটে ছেলেকে নামাজ পড়ার জন্য ডাকলেন মসজিদে সে অনেক বখাটে বখাটে সে অনেক খারাপ কাজ করে cigarette মদ নেশা জাতীয় সবকিছু নেশা জাতীয় দ্রব্য সবকিছুই পান করে ধরেন এখন আপনি তাকে নামাজে জন্য মসজিদে ডাকলেন বললেন নামাজের জন্য তো জোর করা যায় না ঠিক না নামাজ তোমার পড়তেই হবে নামাজ না পরলে তোমাকে মারবো এই সেই ভয় টয় দেখাইয়েত কাউকে জোর করে আর হচ্ছে নামাজ পড়ানো গেলেই মন থেকে তো নামাজ আদায় করানো যায় না দেখা যাচ্ছে যে বখাটে ছেলেকে আমি প্রথম দিন বললাম যে ভাইয়া . নামাজটা পড়লে বোধহয় ভালো হতো

আপনাকে চা-নাস্তা করলাম এরজন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন বা এভাবে আমরা যদি আমি বা আপনি যাই হোক যদি বলি ও যদি একওয়াক্ত নামাজও পড়ে এইভাবে পড়তে পড়তে সে যদি ঈমানদার হয়ে যায় আল্লাহর ভয় চলে আসে তার ভিতরে একাত্ত ও সারা জীবনের যে সব সেই সব টুকু আপনার আল্লাহর নামে দান করা হবে এবং হচ্ছে ওর যদি কোন নামাজ পরিপূর্ণভাবে আল্লাহতালা কবুল করে নেন তাহলে তো কামিয়াবি হয়েই গেলাম এবং তার সঙ্গে সঙ্গে আপনিও হয়ে গেলেন আর ও যদি হচ্ছে যে নামাজী হয়ে যায় তখন সে খারাপ কাজগুলো করতে আল্লাহর ভয় যদি তার ভেতরে ঢুকে যায় এবং আল্লাহর জন্য যদি হম আল্লাহর ভয় এবং এর আরো খারাপ আল্লাহর ভয় ঢুকে গেলে আর খারাপ কাজের মধ্যে ও যেতে পারবেনা খারাপ কাজ করতে গেলে তখন ভাববে যে আমি যদি এখন খারাপ কাজ করি তাহলে তো পরকালে আমার মৃত্যুর পর আমার জাহান্নাম নিশ্চিত কারণ মানুষের জন্মই হয়েছে মৃত্যুর জন্য আল্লাহতালা মানুষের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন দিনশেষে যতটুকু সময় পাই আমরা অতটুকুই সময় আমরা আল্লাহ তায়ালার এবাদত করব দিনে পাঁচ ওয়াক্ত নামক নামাজ পড়বো নামাজের দাওয়াত করবো তারপরে হচ্ছে যে আমার বাংলাদেশের মোট হচ্ছে যে হম চারটি ধর্ম চারটি ধর্মের ধর্মের মধ্যে বেশি বাস করে সবথেকে বেশি বাস করে ইসলাম ধর্ম তে অন্য যারা বেধর্মী আছেন তারা তাদের ধর্মে থাকে অন্য বেধর্মী থেকে ধরা যে ইসলাম ধর্মে আসতে গেল তখন তাকে হচ্ছে যে ইসলাম ধর্মে আস্তে গেলে আমাদের যে শেষ্ঠ কালিমা আছে কালিমা লা ইলা এলাহললো মোহাম্মদ রোসিরুল্লা সাল্লালী ইসলামী এই কালিমা পাঠ করে কিন্তু তাদেরকে মুসলমান হতে হবে তারা মুসলমান যদি এখন অন্য এক বিধর্মী কে আপনি বলছেন তোমার মুসলমান হতে হবে মুসলমান না হলে তোমাকে মেরে ফেলব এ ভাবে কিন্তু ধর্ম change করা যায় না আপনি তার স্বইচ্ছা স্বজ্ঞায়নের বিরুদ্ধে মুসলিম হতে চায় আল্লাতালারে আগে বেশি ভালোবাসবেন এবং তার উপর রহমত দাখিল করবেন হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমাদের ধর্ম আসলে মারামারি তারপরে কাটাকাটি এগুলো কেউ পছন্দ করে না কখনো কারণ সবাই জানে যে ইস ইসলাম হলো শান্তির ধর্ম জি ভাইয়া এবং এটা আমাদের ধর্মে যদি আমরা কথা বলতে বলতে একবার একবার মুচকি হাসি ওদের তাহলেও আমাদের আমলনামায় . লেখা হবে হ্যাঁ সব এবং আমরা সারা দিন যাই করি ভাল কাজ খারাপ কাজ আমরা যে তিনদিন আগে দুপুরে কি দিয়া খেয়েছি এটা কিন্তু আমাদের মনে নেই কিন্তু আমরা সারাদিন সকাল থেকে রাত রাত পর্যন্ত ঘুমোনোর আগে পর্যন্ত যাই করছি ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত একদম a to z সবকিছু লেখা হচ্ছে কারণ হচ্ছে সবকিছুর হিসাব হবে তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনি মারা যাবেন আপনি মারা যাবেন আপনাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হচ্ছে পরীক্ষার দেওয়ার জন্য আপনি পরীক্ষায় কেমন result করবেন উম কেমন কী করবেন সবকিছু হবে আপনার মারা যাওয়ার পর আপনার result টা হবে যেমন আপনার ধরেন একটা school collage যেটাতেই পড়েন আপনি সারা বছর পড়াশোনা করলেন না পরীক্ষার আগে একটু পড়াশোনা করলেন পরীক্ষা দিলেন তাহলে পরীক্ষা সেরকমই হবে যেভাবে আপনি পড়াশুনা করবেন সে রকম যেরকম আপনি ঘোরাফেরা করছেন আপনারা যদি সারা বছর না পড়াশোনা না করে যদি পরীক্ষা দেন তাহলে দেখা যাচ্ছে আপনার roll number হচ্ছে দশ হয়ে যাবে বিশ আর আপনি যদি ভালো মতো preparation নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দেন তাহলে আপনার roll number অবশ্যই এক থেকে দশ এর মধ্যে আসবে বা এক থেকে পাঁচের মধ্যে আসবে বা এক হবে তাহলে আমরা যেমন আমল করব আল্লাহর যেমন ইবাদত করব যেমন আল্লাহর কথা শুনব তেমনি আমরা মরার পর তেমনি আমাদের সাথে আমরা যতটুকু আমল করব আমাদের ততটুকুই শাস্তি ইয়া ভাল . হবে শাস্তি কম হবে আমরা সব সময় চেষ্টা করব যেন আমাদের শাস্তিটা জাহান্নামে গিয়ে কম হয় বা মৃত্যুর পর যেন শাস্তি কম হয় ঠিক না ভাইয়া জি হ্যাঁ অবশ্যই অবশ্যই এ জন্য আসলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ খুবই জরুরি সাথে বিভিন্ন যে আমলগুলো আছে সেগুলো করা উচিত আমাদের পাশাপাশি রোজার সময় রোজা করা সামর্থ্য থাকলে হজ করা এগুলো আসলে সবই উচিত এবং আমাদের সবচাইতে বড় পাওয়া হল যে আমরা হচ্ছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আসলে আল্লাহর কাছে সব চাইতে বড় পাওয়া এবং আমাদের জি ভাইয়া ধর্মে পবিত্র কোরান গ্রন্থ আছে যেটা আসলে অন্নান্য ধর্মের অনেক গ্রন্থ আছে কিন্তু সেটা পরিপূর্ন্যতা নাই But আমাদের কোরান কিন্তু পরিপূর্ন্যতা আছে অর্থাৎ হম হম কোরান দ্বারাই সকল সমস্যার সমাধান সম মানে আহ সমাধান করা যায় বা কোরান দ্বারাই প্রতি মানে প্রতিটা পড়তে পড়তে আসলে কিভাবে সুস্থ ভাবে চলা যায় কিভাবে সুস্থ ভাবে জীবনযাপন করা যায় সবই এখানে শিখ মানে শেখানো হয়েছে বা বলানো বলা হয়েছে ঠিক না এই চারটা হ্যাঁ হ্যাঁ কিতাব সবথেকে বড়ো কিতাব আর হচ্ছে যে মুসলমানদের মুসলমানরা সমসময় মানে যারা মুসলিম নামাজ জানে তারা অবশ্যই কোরান পড়তে জানে নামাজ কোরান পড়তে না জানলে নামাজ তো

নামাজ তো আমরা পড়তেই পারবো না

তারপরে ধরেন যে হচ্ছে যে আমি আমরা আমরা ইসলাম ধর্মের আমাদের হচ্ছে যে এই যে গাছ নদী নালা খাল বিল এইগুলা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করেনি কোনো মানুষের পক্ষে সম্ভবও না এই গুলো সবকিছু সৃষ্টি করেছেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা একটা চোখের সামনে যে ছোট পোকা থাকে সেই পোকারও চোখ আছে নাক আছে কান আছে পস্রাব করার জায়গা আছে খাওয়ার জায়গা আছে নিঃস্বাস নেওয়ার জায়গা আছে ওই অতটুকু পোকার মধ্যে যদি মহান আল্লাহ তালা তাহলে এতো কিছু দিতে পারেন তাহলে আমাদের আমরা আমাদের তো তার থেকে অনেক হাজার হাজার গুন বড়ো করে বের বড় বড়ো করে বানাইছে তার থেকেও হাজার হাজার গুন বেশি বুদ্ধি দিছে তাহলে আমরা কেন বুদ্ধি হওয়ার পরেও কেন আল্লার হিফাদোত করবো না আমরা অবশ্যই আল্লার হিফাদোত করবো এবং হম ছোট ভাই বড়ো ভাই এবং পরিবারকে আল্লার হিফাদোত করতে বলবো তারপরে হজ রোজা যেমন আমা আমরা ইসলাম ধর্মে আছিতো আমাদের হচ্ছে যে রোজা করা আমাদের জন্য ফরজ আমাদের রোজা করতে হয় তারপরে তিরিশটা রোজার পরে আমাদের হচ্ছে যে একটা দিন যেটা দিনে আমরা সবাই মিলে আনন্দ করি সকালে . নামাজে যাই

হ্যাঁ যারা তিরিশ টা রোজা করে তিরিশ যারা তিরিশ টা রোজা করে তারা অবশ্যই তিশির দিনে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই পড়ে হম আবার হচ্ছে যে তিশির টা রোজা করার পরে তাদের দেখা যাচ্ছে যারা তিরিশ টা রোজা সম্পূর্ণ করল তিরিশ টা রোজা তাদের ধরেন যে হয়ে গেলো তখন তাদের একটু আনন্দ টা বেশি হয় যে কালকে ঈদ কালকে আনন্দ হবে কালকে নামাজ হবে আরো অনেক আনন্দ হয় তারপরে মানে মুসলিম মানে শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম ইসলাম ধর্মে কোন ঝামেলা নাই কোনো বিবাদ নাই কোন ঝগড়া নেই কোন কিছু নাই ইসলাম ধর্মের মত শান্তির কোন ধর্মই নেই তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই এবং ইসলামই শেখায় যে কিভাবে শান্তি নিয়ে গোটা বিশ্বের মানুষ একসাথে বসবাস করতে পারে কারন আমরা যদি হজের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ধর্ম মানে ওইখানে অনেক গোত্রের বিভিন্ন গোত্রের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের মানুষ একসাথে হয় কিন্তু ওখানে কিন্তু কখনোই মানে বিদ্বেষ হিংসা মারামারি মানে গ্যাঞ্জাম এরকম কিছুই দেখা যায় না এইটাও আসলে জি একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমাদের ধর্মই একমাত্র পারে যে হম সমস্ত বিশ্বের মানুষকে এক জায়গায় করে কিভাবে শান্তির সাথে থাকতে হয় থাকা যায় কোন একটা কিছু পালন করা যায়

যারাই আছে নামাজের জন্য তৈরী করবেন মসজিদে নামাজের দাওয়াত দিবেন মসজিদে আসতে বলবেন তাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবেন আল্লাহর ইবাদত করতে বলবেন এবং তারাও যেন তাদের ছোট ভাই বড় ভাই বাসার সবাইকে যেন নামাজের জন্য দাওয়াত করে তাই না ভাইয়া নামাজের জন্য দাওয়াত করলে তারই ফজিলত তারই আমলনামায় বেশি সব হবে আচ্ছা ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন হম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম . hello

বলুন সিক্ত বলছিলাম, আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা কি?

আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার ওখানে কি এখন weather এর condition কি আছে? আপনার কি রকম season আপনার কি রকম আহ weather ভালো লাগে? আমার এখানে সবথেকে ভালো লাগে বসন্তটা।

আহ ঋতু। যেটাকে বলে ছটা ঋতু আছে আমাদের দেশে।

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এরমধ্যে বসন্ত কালটাই আমার সবথেকে সেরা। সবথেকে ভালো লাগে।

আমি বম্বে, মহারাষ্ট্র থেকে বলছি। আমাদের এইখানে তো কোন season নেই। আমাদের এইখানে তো গরমেরই season থাকে। বারোমাস গরমই থাকে। বর্ষাকালটা অনেক বেশি থাকে এখানে। আহ যখন বর্ষা হয় তখনতো শুনেছেন হয়ত news টিউজে দেখা যায় যে কত পুরো মারিন্দ্রায় পুরো জল বাইরে আসছে। উম বন্যার মত হয়ে যায় আরকি।

তো আমাদের এখানে বর্ষাকালও ভালো। জল-বৃষ্টি প্রচুর হয়। বেশকিছু জায়গায় বন্যাও হয়ে যায়।

বর্ষাকাল ও চরম পড়ে। বেশি গরমও পড়ে।

সুতরাং এখানে সবকটা মৌসুম বা কি বলে ঋতু সবকটাই ভালো। খুব সুন্দর

শীতকালটা আমার মোটেও ভালো লাগে না। এতকিছু গায়ে দিয়ে স্নান করতে অসুবিধে। সবকিছুতেই অসুবিধে শীতকালে।

আমি কিন্তু এটাই পছন্দ করি। এটাই সবথেকে ভালো লাগে। যেটা হচ্ছে বাংলার হচ্ছে আপনার ফাল্গুন-চৈত্র আর ইংরেজিতে আপনি ধরে নিতে পারেন

আপনাদের ওখানে শুধু গ্রীষ্মকালটাই প্রযোজ্য হ্যাঁ নিশ্চয়ই, ওটাই হয় এখানে আসলে। সকালবেলা এত গরম লাগে। মানে যারা মুম্বাইতে থাকে তারা বিনা AC তে থাকতে পারবে না। তাদেরকে AC নিতেই হবে। আহ আমরা recently মুম্বাইতে আমরা গেলাম। মানে আমরা relocate করলাম মুম্বাইতে। আমি last seven to eight months হলো। তো ওখানে আমাদের প্রথমেতো AC টেসি কিছুই নেওয়া ছিলো না। তারপরে আস্তে আস্তে আমরা আমাদেরকে first priority AC কিনতে হলো। যেহেতু ওখানে গরমটা এত বেশি। তারপরে ওখানে

দিনের বেলা গরম নাকি রাত্রি বেলা আবার ঠান্ডা ঠান্ডা হয়ে যায়? না না দিনের বেলাটাই একটু বেশি গরম থাকে। আর রাত্রিবেলা normal weather বেলা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আপনি normally রাত্রিবেলাটা enjoy করতে পারবেন। তাইলে ওইটাই আমাদের জন্য শ্রেষ্ঠ জায়গা। ভালো জায়গা। ওখানে তাহলে মানুষ বসবাস করে যাই হোক। দিনের বেলাটা একটু সহ্য করে নিলে রাতের বেলাটা সে শান্তিতে থাকতে পারবে।

আচ্ছা, আচ্ছা। কিন্তু শীতকালে আবার দুবেলাই ওরকমই ঠান্ডা। বর্ষাকালে বৃষ্টি হয় অফুরন্ত বৃষ্টি হয় এখানে। মিথ্যে কথা বলবো না। প্রচুর বৃষ্টি হয় এখানে।

আবার এখন কিছু কিছু মানে ইয়ে Change হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। যার জন্যে কোনো জিনিসটা বেশিদিন থাকে না। কিছুদিন পরেই আবার চলে যায় আবার অন্য মৌসুম চলে আসে।

আবার হ্যাঁ? হ্যাঁ বলুন বলুন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপার। তবে বম্বে অনেক ভালো জায়গা বলতে হবে। সব কিছু যাই হোক আবহাওয়াটা ওখানকার সবথেকে ভালো এটাই ভালো লাগলো শুনতে। কেননা কি ওখানে

যার জন্যে নাত নাত! নাতিশীতোষ্ণ আবহাওয়া। মানের দিকে ওই বালির বালি যেরকম গরম হয় একটু গরম লাগে। আবার রাত্রের দিকে ঠান্ডা হয়ে যায়। মানে ভাল্লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ঠিক আছে। আবার আচ্ছা, আচ্ছা এখানে ওটাই weather টাই ওটাই problem হয়না কিছু। মানে বৃষ্টিতে এখানে আসলে সবাই weather টা খুব enjoy করে। আহ বৃষ্টি rainy season যেটাকে english এ পড়ে আহ তো বৃষ্টির weather টা এতবেশি লোকে enjoy করে যে সবাই এখানে vacation এ বেরিয়ে যায়। কোথাও ঘুরতে যায়। কারণ এখানে স সমুদ্র area তো আশেপাশে অনেক beaches আছে। এখানে সবাই লোকে খুব ভালোভাবে enjoy করে ঘু ঘুরতে যেতে। saturday sunday maximum লোকের যারা প্রাইভেট ফার্মে জব করে তাদের ছুটি থাকে। তো ওরা saturday sunday তা খুব ভালোভাবে উম spend করে family member দের সাথে, সবার সাথে সেতো করবেই যখন ভালো মানে মৌসুম যখন ভালো হবে মানুষের সব ইচ্ছে করে আর মৌসুম খারাপ থাকলে সব খারাপ লাগবে। মনে হবে ঘর থেকে কোথাও বেরুব না। যা আছে তাই থাক। এসিটা চালিয়ে মানুষ শুয়ে থাকবে বা বসে থাকবে।

তো এসি চালালেও প্রচুর গরম। বাহিরে বেরুনো যায় না। বাইরে এত গরম থাকে গরমকালে চিন্তা করা যায় না।

শীতকালে আবার প্রচুর ঠাণ্ডা থাকে, প্রচুর। বর্ষাকালে আবার তারও উপরে প্রচুর বৃষ্টি হয়। আচ্ছা, আচ্ছা আমিতো basically ওয়েস্ট বেঙ্গল থেকেই আমার born and bottom মানে ওয়েস্ট বেঙ্গলেই ছোট থেকে বড় হয়েছি। তো আমি ওয়েস্ট বেঙ্গলের weather টা ভালোভাবেই জানা আছে। ওয়েস্ট বেঙ্গলে গরমকালের ফলের season ও খুব ভালো হয়। ফল খুব ভালো ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ।

সে সকালে এত ভালো ফলের আমদানি এত ফলের মানে কদর চিন্তা করা যায় না। মানে আম, কাঁঠাল, লিচু পরিমাণে এখানে উৎপাদন হয়। আর বাইরে যায়। supply হয় বাইরে।

চৈত মাস, ফল খুব সস্তা। আমার মনে হয় আমি আমার যখন ছোট থেকে আম, জাম আর কাঁঠাল আমাদেরকে বাজার থেকে কিনতে হয়

সমস্ত আমাদের আস্ফানের বাড়িতে এত গাছ ছিল তারাই সব

তো বম্বে ফম্বে জায়গায় এসবের কি আছে না আছে আমি হয়ত জানি না।

ওখানে একটুখানি ফগ পারফিউম বড়লোকদের ব্যাপার আরকি। যার জন্যে ওরা ওসব চিন্তাও করে না। যে আমি কেউ দেবে বা কিছু নিজেরাই কিনে খায়। হ্যাঁ সেটাই, না আসলে বম্বেতে আহ কি আহ ফল খুব সস্তায় পাওয়া যায়। আর সস্তার থেকে ভালো যে একদম fresh জিনিস পাওয়া যায়। একদম টাটকা ফল পাওয়া যায়। ও ওটাতে কি লোকেরা অনেক বেশি ফল এখান মুম্বাইয়ের লোকজন অনেক বেশি আহ ফল খায় এবং use ও করে। সেরকম জুসের জন্য। এইসবের জন্য অনেক কিছুর জন্য উম ব্যবহার করে ফল। তো এইটা আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম আমি আহ ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা থেকে belong করি। আমার